শুধু বউ রূপে না মেয়েদের life টাই চাপ বাপের বাড়িরও একটা চাপ শ্বশুরবাড়িরও একটা চাপ মা রূপেও চাপ বেহেন বোন রুপেও চাপ বৌমা রুপেও চাপ আবার স্ত্রী রূপেও চাপ

মেয়েদেরকে মেয়ে না চাপ বলেই বল ডাকা উচিত

কিন্তু তাও কিন্তু অতো কেউ value দেয় না মানে এত মানুষ কাজ করবে এত কিছু সবার জন্য করবে last -এ কিন্তু রাত্রিবেলা কেউ একজন থাকবে না যে appreciate করবে না হ্যাঁ বাবা তুই কাজ করেছিস

না আমার শাশুড়ি appreciate করে মাঝে মাঝে

হ্যাঁ শুনতে পাচ্ছি মাঝে মাঝে আওয়াজ কেটে যাচ্ছে

বলছি তোমার মতন ক laugh কপাল প্রত্যেকটা মেয়ের হোক

কেন কি শাশুড়িকে বুঝতে গেলে তো আ লোকে বলে যে মেয়েদেরকে বুঝতে গেলে সাতবার মরে জন্মাতে হয় actually ব্যাপারটা মেয়েদের বোঝার না কথাটা হচ্ছিল শাশুড়িদেরকে বোঝার শাশুড়ি কোনোদিন খু আ মানে রসগোল্লার থেকেও মিষ্টি আবার কখনো তেতুলের থেকেও টক

ঠিক কথা আর আমার মনে হয় না মেয়েদেরকে বোঝা অতটা কঠিন main কঠিন হচ্ছে ছেলেদেরকে বোঝা মানে

হু হু দেখে নেবে সব বলেনা ছেলেদের হ্যাঁ মানে হ্যাঁ না মানে না actual কিন্তু ওরম একদমই না ছেলেদেরকে বোঝা আরো কঠিন বেটারা কিছু বলতেই চায় না মনে থাকে এক মুখে থাকে আরেক

ছেলেরা difficult না ছেলেরা হল সেয়ানার দল

চোখে থাকবে অন্য কিছু মুখে থাকবে অন্য কিছু

by the way আমারও ছেলেই আছে আমার বলা উচিত না

হ্যাঁ বলা উচিত না

কেননা আমিও ছেলেরই মা

মেয়ে না ছেলের মা হলে কি হবে

এই জন্য শাশুড়ির ব্যাপারে আমি কিছু বলি না কেনকি একদিন আমিও তো শাশুড়ি হবো তখন তো বউ হতে পারে কোনোদিন কোনো phone কানে নিয়ে হয়তো ও আমার ব্যাপারে এই কথাগুলি বলবে তখন তো শুনলে আমার খুব রাগ হবে তাই জন্য আমি বলি না আমার শাশুড়ি খুব ভালো

যাইহোক যেমন তুমি এখন নাম করছ তুমি যদি ভালো হও তখন ও তো নাম করবে না তোমার

depend করে main ওই জিনিসটাই এমন বানিয়ে দিয়েছে না যে শাশুড়ি মানেই বদমাইশ হবে কিন্তু শাশুড়িও তো মার মত হতে পারে না ব্যবহার তো ওরম করতে পারে

main দুজনকে দুজনকে বুঝে থাকতে হবে যদি ঠিকভাবে সংসার করতে হয়

হ্যান আ বিকালে চা পানি হয়ে গেছে খাওয়া

হ্যাঁ আমাদের বিকেলে সবকিছু হয়ে গেছে এই call -এর ব্যাপারটা হয়ে যাবে তারপর এখন নবরাত্রি চলছে পুজো করতে যাবো

উপোস না করেও করা যায় আমি উপোস করি না আমার ছোট বাচ্ছা তো আমার বাচ্ছার এক বছরও হয়নি তাই জন্য আমি উপোস আর করি না এখন

আমাদেরও কদিন পর দিয়ে শুরু হবে পরশুদিন দিয়ে

এগ আ আচ্ছা হ্যাঁ breath তা তোমাদের বছরে বছরে এক মাস করে আগায় না

সামনের বছরে নিশ্চয়ই February -তে হবে

এপ March না আমাদের তো ইয়ে হবে April -এ কি বলে আমাদের তো ঈদ হবে April -এ না

হ্যাঁ তখন সামনের মাস থেকে তোমাদের কে February থেকে নিশ্চয়ই উপোস করে থাকতে হবে

মানে পুরোপুরি একমাস আগায় না মানে পনের দিন আ এক মাস এরম এরম করে আগায়

আমি আ না না single না

না এটা confusion -এর কিছু আছে single আছে কি single নয়

আওয়াজ কী pass হচ্ছে না আমার মনে হচ্ছে আওয়াজ pass হচ্ছে না আমি continuous বলে যাচ্ছি

না না এক এক সময় কি হয় না ওই বন্ধ হয়ে যায় মাঝে তাই জন্যে

আমার বাচ্ছা ন মাসের বাচ্ছা

llB -টা কত দিয়ে কত বছরের course

llB ‌ হচ্ছে after Graduation করলে ওট ওটা হয়ে যায় তিন বছরের আর যদি তুমি graduation না করে একদম fast থেকে করো তাহলে ওটা হয় পাঁচ বছরের ba llb

না ওটায় কম time লাগে মানে যারা একদম after twelve করতে চায় তাদের জন্য পাঁচ বছর আর যারা graduation -এর পর করে তাদের জন্য তিন বছর

আচ্ছা তুমি কী এভাবে কোনটা করছো graduation -এর পরের না আগের টা

কত বছর বাকি আমার তো এখন আমি entrance ওঠার আগে মানে ভর্তি হওয়ার আগে একটা entrance পরীক্ষা নেয়

ok ok তোমার এখনো llb start হয়নি তার মানে তাইতো এখন সবে entrance দিচ্ছ মানে ওতে pass করলে আফ তা তারপরে llb -এর জন্য তুমি কলেক select হবে তাইতো

পা ওখানে pass -এর ব্যাপার না ওটা rank -এর ব্যাপার হয়